হেঁটে হেঁটে যাচ্ছে কিছু গাড়ি দেখা যাচ্ছে।

এ জায়গায় প্রচুর মহিলারা দেখ দেখা যাচ্ছে যে ছট পুজো করার জন্য পুকুরে এসছে।

দারুন একটা পূজা খুব ভালো।

খাওয়ার জিনিসের সব জিনিস পাওয়া যায় যেই দোকানে মনে হচ্ছে কিছু লো--

বাড়িতে সন্ধ্যাবেলার টিফিন নিতে এসসে।

আর একটা মেয়ে ও তার বাচ্চা কোলে নিয়ে আসছে চিপস কিনার জন্য।

দেখে মনে হচ্ছে যে এটা একটা রাস্তা রাস্তার ধারে কিছু লোক।

ছাদের উপর রে ডিজাইন করানো।

জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রেখেছে।

সাইডে ব্যালকনি দিয়ে কিছু গাছপালা দেখা যাচ্ছে।

চারিপাশটা খুব সুন্দর ভাবে ডেকুরেট করেছে লাইট তারপরে খুব সুন্দর লাগছে দেখতে।

যে জায়গায় কিছু লোক দাঁড়িয়ে আছে কিছু লোক ছবি তুলছে।

প্রকৃতিটা খুব সুন্দর আকাশটাও খুব ভালো আজকের দিনটা খুব ভালো।

শুয়ে আছে উম ওদের বাড়ির লোক সাইডে দাঁড়িয়ে আছে কিছু লোক বসে আছে।

একজন পেশেন্টকে ডাক্তার দেখতে এসছে ওনার শরীর কেমন--

নিয়ে যাওয়ার জন্য লোকগুলো কিনতে এসসে খুব ভালো কোয়ালিটির ফুল।

মনে হচ্ছে যে উৎপতন হয়েছে নতুন নতুন।

এটা খুব ভালো কোয়ালিটির দেখা যাচ্ছে।

গোলাপ পুল বানিয়ে সাজিয়ে দিয়েছে ওপর দিয়ে কিছু সস দিয়ে দিয়েছে ওআ ধনিয়া পাতা--